এই দেখতে পাচ্ছি খুব সুন্দর মন্দিরটা মন্দিরটা সাজানো রয়েছে খুব সুন্দর করে উম সামনে দুটো স্তম্ভ রয়েছে সেটাও খুব সুন্দর করে সাজানো আছে।

আর তার পাশে একটা টোটো রয়েছে |আহ সামনে একটা মাঠ রয়েছে | জায়গাটা খুব সুন্দর আকাশটা ঝলমল করছে | রাস্তাটা খুব পরিষ্কার ।